এখানে অনেকগুলো লোক ছিল এখানে এই হলো পন্দ্রা আগসের সমন বলতে পারে।

হলুড কালারের ফুলের মধ্যে আরেকটা আছে রেড কালারের ফুল ওর অ্যা গুলাপ ফুল ডেখটে পাই।

এই ছবিতে আমি দেখতে পাচ্ছিলাম এই হল একটা চশমার দোকান এই চশমার দোকানে আমি দেকতে পাই ওপরে অনেকগুলো ব্যানার ছিল।

আর এইটা হচ্ছে একজন লোক এই লোকতা অ্যা মা অ্যা দুর্গামা বোল বোলটে পারি এখানে হাত দিয়ে থাকে।